এখানে একটা আমি বড়ো মাঠ দেখতে পাচ্ছি।

কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

একটা রাস্তা লক্ষ করা যাচ্ছে।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

তাতে একটা আলমারি দেখা যাচ্ছে।

খয়রি রঙের একটা চেয়ার রয়েছে।

এখানে একটা আমি দোকান দেখতে পাচ্ছি।

এখানে একটা রুম দেখতে পারছি।

নীল রংয়ের একটা ঝুরি দেখা যাচ্ছে।

পাইপে অনেকগুলি জামা রাখা রয়েছে।

কয়েকজন মানুষকে দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করা যাচ্ছে।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

দুইটা হলুদ রঙের বস্তা লক্ষ্য করা যাচ্ছে।

কয়েকজন মানুষকে বসে থাকতে দেখা যাচ্ছে।

ছোট বড়ো অনেকগুলি গাছ রয়েছে।

ছোট একটি রাস্তা দেখা যাচ্ছে।

ছোট বড়ো অনেকগুলি গাছ রয়েছে।

এখানে আমি কয়েকটা বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি।